এখানে আমরা একটা স্টেশন -এর ছবি দেখতে পাচ্ছি যে স্টেশন -এ--

আমরা এখানে একটা চার্চ দেখতে পাচ্ছি যে চার্চ -এ পাদ্রী সমস্ত তার শিষ্যদের--

সি ফুড ও পাওয়া যায় এই হোটেল টি খুবই জনপ্রিয়।

আমরা এইখানে একটা বাস স্ট্যান্ড দেখতে পারছি।

মাছের ভেড়ী থেকে সমস্ত মাছ নামানো হচ্ছে এবং সেইগুলো দুধের ক্রেট -এ ভরা হচ্ছে।